একটি স্টেশান স্টেশান -এর মধ্যে বসার জায়গা রয়েছে।

সবুজ কালারের ঘাস রয়েছে চারদিকে

আঁ লোহার গেট মাস্ক পরে দুটি মহিলা বসে দাঁড়িয়ে রয়েছে।

সাদা রঙের ড্রেস পরে --